যেখানে দুটি বুড়ো লোক দা বসে আছেন এবং একটি জোয়াল লোক বসে আছে তার আগের দিকে একটি ছোট টেবিল -ও রয়েছে এবং রুমটিকে টিকে খুব সুন্দর চিকচিকি দিয়ে সাজানো হয়ে আছে।